এটা একটা শোরুম বড় শোরুম সাদা কালারের।

এটা একটা হসপিটাল আসে বড় হসপিটালে সাদা কালার ।

একানোর লগে ছট পূজা করে সবে মিলিয়া মাথার মধ্যে কাফর দিয়া--

ইটা হইল একটা ইস্কুল ইস্কুলের মইদ্যে সার দ্বাড়ানিত দাঁড়াইয়া হাত জোড় করিয়া কিতাব পইরা সাড়ে।

এটা হইলো একটা বাগান বাগানোর সাইটে বেজান রাস্তা আসে ।

মিডিলও একটা গর্ত আছে গর্ত গর্ত আছে সবুজ কালারোর গাছ রাখা একটা গাছ আছে।

ছেলে মেয়ে সব আসে এইখানে গাসও আসে সাইডের দিকে।

নীচে একটা হাগজ ফালাই সাইটের দিকে দুই সাইটে দুইটা দরজা আসে।

শোরুমর উপরে লাইট আসে বেজান লাইট সাইটে কাপড় রাখা শার্ট প্যান্ট সব ধরনের কাপড় আসে ইখানো নীসে টাইলস দেওয়া।

এটা একটা শোরুম শোরুমের মইধ্যে কাটুন প্যাকিং করা বক্স রাকা ।

ব্যাটাটা মাথা সুলকার আরেকজনে টুপি লাগাইয়া বোয়াত।

উপরে সাইনবোর্ড আসে চালের দুকান চাল আসে টিনের সাল দুইটা খুঁটি আসে।